এখানে একটি গার্ডেন দেখতে পাচ্ছেন। গার্ডেন -টি দেখুন খুব সুন্দর চারিদিকে সবুজ গাছপালা টবে করে বসানো আছে ছোট ছোট গাছপালা।

এখানে আমরা একটি কারখানা দেখতে পাচ্ছি কারখানা তে দেখুন প্রচুর কর্মিরা কাজ করছে দেখুন সবার মাথায় ক্যাপ আছে মুখে মাস্ক আছে।